পাহাড়ের মাঝে সিঁড়ি দিয়ে রাস্তা বানানো আছে।

উম নদীতে কিছু জল দেখতে পাচ্ছি।

এই পোস্টার লাগানো আছে।

হাইকে কিছু প্লাস্টিকের জার দেখতে পাচ্ছি।

কিছু লোক বাইরে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে।

এবং একটি প্লাস্টিকের সাদা ও সবুজ মগ দেখতে পাচ্ছি।

ছাইডে আরো একটি গাড়ি আছে।

একটি দোকানঘর আছে শাটার ফেলানো।

ওয়ালের মধ্যে একটি স্যুইচবোর্ড আছে।

ভিতরে একটা টুল আছে।